আর আমরা দেখতে পাচ্ছি চেয়ারের সামনে একটা ডেক্স আছে ডেক্সের উপরে একটা মোবাইল রাখা আছে।

আমরা দেখতে পারছি তিনজন মানুষের পিছনে একটি টি_ভি রাখা আছে।

আমরা দেখতে পাচ্ছি ব্রীজের নীচে এখানে গরও আছে।

আর আমরা দেখতে পারছি উপরে আকাশের কালার পুরো স্কাই আছে।

পেছনে বেশ কিছু হোলো রডও আছে আমরা দেখতে পাচ্ছি সামনে দুজন লোক আছেন।

আর আমরা দেখতে পারচি এখানে যে ব্যক্তি আছেন ব্যক্তির ড্রেসের কালার হল হোয়াইট ।

আমরা দেখতে পারছি উপরের সিলিংয়ে একটা লাইট আছে।

আর আমরা দ্যাখতে পারছি উপরের সাইনবুর্ডে লিখা আছে লস্কর ইলেকট্রিক হাউস

দেখতে পারছি আমরা মন্দিরের সাইডেও অনেক গাচপালা আছে।

আমরা দেখতে পারছি উপরের সিলিংয়ে ফ্যান আছে আমরা দেখতে পারছি এখানে অনেকগুলি লাইটও লাগানো লাগানো আছে।

আমরা দেকতে পাচ্চি একানে তিনটি ওটো রাকা আছে এবং একটি কার আছে।

আমরা দেখতে পাচ্ছি এটি হলো একটি নদীর সামনে ব্রিজের ছবি আর আমরা দেখতে পারছি একানে চারজন মানুষ ব্রিজের সামনে দাঁড়িয়ে আছে।

আর আমারা দেকতে পারছি ব্রীজের সামনে একটি গরও আছে।

আমরা দেখতে পারছি এটি হলো একটি ডগির ফটো দূর থেকে তোলা হয়েছে।

আমরা দেখতে পারছি একানে তিনজন মানুষ দাঁড়িয়ে আচেন একজন একজনের সাথে দাঁড়িয়ে কতা বলচেন।

আমরা দেখতে পারছি এখানে অনেক সুপারিগাছ আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে পার্কের পিছনে মানুষের গরও আ--

আমরা দেখতে পারছি এটি হল একটি মন্দিরের ছবি

চারজন দেব দেবী আছেন তাদের মদ্যে একজন হলেন বালাজি একজন হলেন জগন্নাথ।

টাঙ্গিয়ে রাখা আছে আমরা দেখতে পাচ্ছি পিছনে অনেক সুন্দর পাহাড় আছে।

আমরা দেখতে পারছি এটি হলো একটি মাঠের ছবি আর আমরা দেখতে পারছি এখানে--

হাইওয়ে -এর সাইট -এ অনেক গাছ গাছালিও আছে।